আমরা এইখানে একটি নদী দেখতে পাচ্ছি এই নদীর উপরে একটি ব্রিজ রয়েছে ব্রিজ এর উপরে একটি লোক দাঁড়িয়ে আছে।

আর পাশে উম কোনকিছু হচ্ছে।

বাইক রয়েছে নীচে একটা দোকান রয়েছে

একটা বিল্ডিং দেখতে পাচ্ছি একটা আরেকটা এ_সি দেখতে পাচ্ছি।

আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো সুফা রইছে।